বাউন্ডারির সাথে একটি দোয়ালটো আছে এবং চারদিকে গাসও আছে .

এবং রাস্তায় ইটে ইটের পাকা.

ফুলটি একটি টবের মধ্যে বসানো আছে.

এটি হলো একটি ব্যাংক যেটি এস_বি_আই ব্যাংক ।

এটাই বাউন্ডারি আছে সেটা হল গিলের .

এটি একটি এস_বি_আই ব্যাঙ্ক এই ব্যাঙ্ক এ কয়েক জ ব্যাঙ্ক এর ভিতরে কয়েকজন মানুষ আছে .

অপর পাশে একটি বাড়ি আছে.

তাতে একটি বসার জায়গাও আছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে .

দোকানটির মধ্যে লেখা এন_এইচ_ ফোর_ফোর .

বড় শাড়িটি হ কালার হচ্ছে নীল কালার আর উ চারটি শাড়ি হচ্ছে নীল বেগুনি সবুজ লাল.

বিল্ডিংয়ের নীচে কয়েকগুলো কয়েকটি জল পড়ে আছে.

দোকানের সামনে কয়েকটি বাইকও দেখা যাচ্ছে এবং কয়েকটি গাড়িও দেখা যাচ্ছে।

রাস্তাটির কালার লাল কালার এবং একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

মোট পাঁসটি গাড়ি আছে এবং কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

একটি অটো হলুদ আর সবুজ কালার অপর অটো -টি পুরা কালা কালার ।

এবং একটি বাউন্ডারিও আছে সাদা কালার ।

এটি একটি শহর শহরের মধ্যে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে.

এবং রাত্রি অন্ধকার হয়ে আছে।

পুরুষগুলা সাদা কালার শার্ট পরে আছে।

একটি ঘর হলো কাচের অপর ঘরটি হলো কাঠ আর টিনের .

টপটির কালার কমলা কালার .

ঘরে দরজা আসে দরজাগুলো সাদা কালার .

গাসটির কালার হচ্ছে সবুজ কালার এবং কতগুলো প্রাণী আছে।

বারিন্দার অপ-অপর পাশে টিনের চাল আছে এবং গাছ আছে .

জায়গাটির মধ্যে আকাশ দেখা যাচ্ছে .

বোর্ডটির কালার হলো নীল কালার এবং সামনে একটি গাড়ি আছে।

জলটির কালার সাদা কালার এবং জলের পাশে এক-কতগুলা গাছ আছে .

এটি একটি বড় বিল্ডিং বিল্ডিংটির রঙ সাদা কালার এবং বিল্ডিংটির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে.

এটি একটি গর গরের ভিতরের রং সাদা কালার ।

গাসও দেখা যাচ্ছে আকাশের কালার নীল কালার ।

দুজন মানুষ হাঁটছে এবং সবুজ গাস দেখা যাচ্ছে।